অ্যাঁ তবে সেহেতু বা হিসাব মতো এটা খুবই হেলদি ধরনের এক --

জিম প্রত্যেকটা মানুষেরই দিনে এক ঘণ্টা অন্তত এর ব্যাস্ততার জীবন থেকে বার করে এসে--

ছবিটা দেখে মনে হচ্ছে এটা কোন একটা মিউজিয়াম এর যেখানে পুরনো দিনের সমস্ত রকমের জিনিস রাখা আছে।

জিম -এ সবাইকেই যাওয়া উচিত মূলত নিজেদের ব্যস্ততার সু জীবনের থেকে সময় বার করে এক ঘণ্টা করে সকলেরই ওয়ার্ক আউট করা উচিত তাতে মনও ভালো থাকবে।

হাওড়া ব্রিজ এটা কলকাতা আর হাওড়া মাঝখানে এই ব্রিজ টা তৈরি করা হয়েছে এই ব্রিজ টার খাসিয়াত হচ্ছে এই ব্রিজ এ কোন স্ক্রু লাগানো হয়নি এরকম ব্রিজ কে আমরা ক্যান্টিলিভার ব্রিজ বলে থাকি।